না। সেরকম দাবি করবেন না, তবে আপনার যদি মনে হয়, যে ওর পাওয়ার যোগ্য। তাহলে আপনারা দিতে পারেন খুশি হয়ে। আমাদের সংস্থায় কোথায় কোথায় যাওয়া হয়, সেরকম বলে কোন এ এ নেই। মানে আমাদের যেখান থেকে আসে, মানে যেখানে যাওয়ার জন্য এখান থেকে ভাড়া করে গাড়ি, আমরা সেখানে নিয়ে চলে যাই। এবার আমাদের গাড়ি তো একটা না, আমরা বোলপুরে যেমন ওই গাড়িটা আপনারা পাচ্ছেন। সেরকম দক্ষিণেশ্বেরের ওখানেও একটা গাড়ি আছে। তো, এ কি করবে আপনাদেরকে দক্ষিণেশ্বেরের ওখানে পৌঁছে দেবে। তারপরে যতদূর রাস্তা হবে। তারপরে অন্য গাড়িতে আপনারা যাবেন। সেরকম পালটে পালটে অতটা আপনাদেরকে হয়রানি হতে হবে না, কারণ যেখানে bus টা আপনারা পরিবর্তন করবেন। সেখানে মানে দুটো bus ই একদম পাশাপাশি থাকবে। আপনারা এ বাস থেকে নেবে

আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এত হয়রানি করতে হবে না। তো আমি গাড়ি চালকটাকে বলে দিচ্ছি। যে ওরা গাড়ি পরিবর্তন না করে, driver পরিবর্তন করে দেয় শুধু। Driver টা পরিবর্তন করলে হবে তো?

না, সে সেরকম কোনো ব্যাপার না, কারণ আমাদের গ্রাহক আমাদের কাছে ভগবান। হ্যাঁ, সে bag গুলো ও নয় তুলে দেবে কোনো ব্যাপার না, ওই মানে bag আপনাদের চিন্তা করতে হবে না, আমাদের দুটো খালাসি আছে ওরাই সব দেখে নেবে। না, ওদের খাওয়া দাওয়া ওরা ঠিক করে নেবে, কারণ ওরা তো বাইরের খাবার অতোটা পছন্দ করে না না। ওরা নিজেরাই তৈরি করে খেয়ে নেয়। না, খাবে না সেরকম নয়, কারণ আমদের যে গাড়ি চালক আছে ওদের মধ~ ওদের কাছে খবার মজুত থাকে। ওরা ওখান থেকে খেয়ে নেবে। না, না, সেরকম কোনো ব্যাপার না ওরা নেশা ভান করেনা। আর এমনিতেও যারা নেশা করে আমি তাদেরকে পছন্দ করিনা অতো। না, না, সে হ্যাঁ, সেরকম না ওরা কেউ নেশা ভান করে না। হ্যাঁ, আপনি আমার সঙ্গে দেখা করতেই পারেন। তো আপনি যখন আসবেন এখানে। যখন আবার ফেরত আসবেন, তখন আপনি এই number রে phone করে মানে কার্যালয়ে চলে আসবেন আমি এখানেই থাকবো। একদম, আপনি কুড়ি হাজার টাকাই দেবেন আমরা ওটাই অতেই সন্তুষ্ট। আপনারা তো বলছেন একটা বিপদে যখন পড়েছেন আপনাদেরকে অগ্রিম টাকা লাগবে না। আপনারা যখন ফেরত আসবেন তখনি দিয়ে দেবেন পুরো টাকাটা। হ্যাঁ, ওদিকে নামিয়ে দিয়েছে ওরা আসছে। আর দু minute পর ওই শান্তিনিকেতনের ওইখানটা পৌঁছে যাবে।

আপনার সত্যি আপনি আপনাদের মত যদি গ্রাহক আমরা পাই, তাহলে আমরাও খুশি এবং গ্রাহকরা খুশি মানে আপনারাও খুশি হবেন।

হ্যাঁ, চালককে আমরা সবকিছু বলে দিয়েছি। ও আপনাদের কাছে এলে আপনার মানে যে code টা আছে ওই code টা ওকে বলে দেবেন. ওরা বুঝে নেবে।

আহ ভালো আছি। শোন না, আমার একটা কথা ছিল তোর সাথে আহ দেখ আমাদেরতো গরমের ছুটি পরে গেছে। পড়াতো বেশ এক এক সপ্তাহ মত তো হল তাই না? এক সপ্তাহই তো হল। তা এখনোতো বেশ কিছুদিন ছুটি আছে দু তিন সপ্তাহ মতো। তো চলনা বাবা মাকে বলে কোথাও বাইরে দিয়ে ঘুরে আসি। উম আমি তো ওটাই ভাবছি যে দেখ দার্জিলিং যাবি না কলকাতা? কি করবি? কলকাতায় কিন্তু গরম আছে। উম এটাও একটা কথা কিন্তু তোকে একটা কথা বলি, এই যে এই time টা তে করে দার্জিলিং এ কিন্তু ধস নামে। হ্যাঁ আমি গেছি তো। আমার যাওয়াতো আমার দু-তিন বার গেছি আমি। আমি আমার বা~বা~ এইতো বাবা মার সাথে গেছিলাম। আমি ধর তখন কিসে পড়তাম বলতো? ওই আহ একবার মনে হয় class four এ পড়তাম তখন গেছিলাম। আর একবার ছোট ছিলাম তখন। তো হুম একবার কি হয়েছিল বলতো, জ~ last বার যখন আমরা যাই, তখন আমরা ঘুরছিলামই কিন্তু যেহেতু ওখানে ধস নেমেছিল। তো ওরা কি করছে বলতো রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে। মানে তুই তো ধর, আহ তুই একটা এতে গেলি যে মানে particular এ~ এই কটা দিনের জন্য তুই গেছিস যে, এই কটা সময় তোর। Hello, হ্যাঁ তোর করছে না, আমার করছে মনে হয় রে। আমার আমার মাঝে মধ্যে করে। হ্যাঁ! আসলে অনেকটা ভেতরের দিকে বাড়ি তো, আশেপাশে ধর কোনরকম ওই tower tower এর সুবিধা নেই অতটা। হ্যাঁ! তবে বলছিলাম কি বল তো যে, যেহেতু আমি তোকে ওইটা বললাম যে দু তিন দিনের জন্য যদি আমরা যাই আর যদি ধস নামে তাহলে যদি রাস্তা বন্ধ করে দেয় ওইভাবে তাহলে কিন্তু অতটা ওইভাবে ঘোরা যাবেনা।

আর রাস্তা মানে রাস্তাগুলো সব পাহাড়ের গায়ে গায়ে। এবার ভাব যদি এরম হয় একদম মানে যদিও আমরা পরেও যাই, তো একদম ধপ করে নিচে গিয়ে পরবো। আর পরলেই শেষ। হ্যাঁ তাহলে উম চলনা কলকাতা দিয়ে ঘুরে আসি চল। হ্যাঁ দেখ, আমি যতটা জানি ঠিক আছে! আহ আমরা আমরা সকালের দিক করে বেরোবো না। মানে ধর, আহ এই যেটা মানে যেহেতু কলকাতা একটা কিরকম মানে ভ্যাপসা type এর একটা গরম না? তো আমরা সকালের দিকে বেরোবো না। আমরা তো এমনও বাড়ির লোকজনের সাথে যাচ্ছি, তাই না? আমরা সন্ধ্যাবেলা বেরোব, বিকেল বেলা বেরোবো। মানে ধর আমরা victoria যেতে পারি। উম তারপর nicco park যাব, eco park আছে। হ্যাঁ ওদের ওদের সাথে আমার এখনো সেরম কথা হয়নি। তোর সাথে কথা হলে তুই একবার জানাস। যদি ওরা যায় তাহলে না হয় তখন ওদের কেও নেওয়া যাবে কিন্তু আমি কি বল

হ্যাঁ মানে তুই বলতে চাইছিস একটু পিকনিকের মত করে হলে ভালো হয়। তাই বলছিস তো? মানে সবাই একসাথে থাকব। তাহলে চল। তুই বল তাহলে ওদেরকে। তুই কাকে তাহলে প্রথমে জানাতে চাইছিস? রিম্পা কে বলবি? হ্যাঁ এবার তোকে একটা কথা বলি আমি। দেখ আহ ওদের বাবারাতো মানে যেহেতু রিম্পার বাবা চাকরি করে, এবার আহ তোর আমার তোর আমার বাবার মত আর ব্যবসা করে না। এবার ওদের কিন্তু নাও হতে পারে। ওর বাবা কিন্তু ছুটি নাও পেতে পারে। তখন কি করবি তাহলে? হ্যাঁ তো তা~ তার থেকে ভালো কি আমার কথাটা শোন! আমি যেটা বলছি, তুই ঠিক আছে? তুই, আমি আমাদের বাবা-মা আমরা এই কজনেই চল। কেন বলতো? আর আগেরবার একবারতো দেখেছিলিস আমরা যখন school থেকে আমাদের একটা tour হয়েছিল মনে আছে? এ যাবো না, সে যাবো না। বাদ দে, আমাদেরই চল। হ্যাঁ কর, এটা করলে হবে। হুম শোন তাহলে আমার কথাটা শোন! আমি কি বলছি যে, তাহলে তুই একটা কাজ কর কাকুকে বল। যে বাবা আমরা কলকাতা মানে চলো কিছুদিনের জন্য ঘুরে আসি কলকাতা দিয়ে। উম আর একটা গাড়ি ভাড়া যেটা বললি তুই ওটা একটা আহ দিয়ে চল ঐটাই করব আমরা। আমরা সন্ধ্যে~ সন্ধ্যেবেলা বেরোবো মাদেরকে বাবাদেরকে সাথে নেব, ঘোরাও হবে। আর আমাদেরকেতো ধর ওই আমাদের vacation টাকে নিয়েও তো কিছুটা জিনিস বলতে হবে না school এ এসে, এটাকে নিয়ে ভেবেছিসতো তুই? যে আমরা কোথাও যাচ্ছি সেটাকে নিয়েও বলতে হবে বা লিখতেও দিতে পারে আমাদের মহাশয়। সেটা নিয়েও মাথায় রাখিস ব্যাপারটা কিন্তু আগে কিন্তু বলে দিয়েছিল school এ।

উম আমি দীঘা গেছিলাম কিন্তু সে তোকে আর আর এক সময় বলবো আমি দীঘার ব্যাপারটা। ঠিক আছে? তুই কলকাতাটা দেখ। তোর কি মন চাইছে না কলকাতা যেতে? হ্যাঁ ওই aquatica বলে একটা জায়গা আছে। ওই জায়গাটাতে আহ water park আছে। ওটা একটা জা~ তুই water park এর জন্য আমরা আমরা aquatica কেন যাবো? আমরা তো nicco park এ পেয়ে যাব। হ্যাঁ আমার তো আমি তো প্রায় সময় মানে যাই ওখানে। তো আমি মোটামুটি চিনি। দেখ এমন না যে আহ যাওয়ার জায়গা নেই, জায়গা কিন্তু প্রচুর আছে। ঠিক আছে? মানে ধর আহ আমরা prinsep ঘাট যেতে পারি। তারপর তোর ঘোরার শেষ নেই কলকাতায়। আমরা হয়তো ওই জিনিসটাকে মানে আহ কি বলবো জিনিসটাকে হয়তো আমরা সেভাবে নিই নি, আমরা সবসময়ই যাই ওইভা~ ওইভাবে ওই জন্য হালকাভাবে নিয়ে নেই যে ঘোরা আর এ কটা জায়গার ঘোরার এখানে গিয়েই বা কি করব? হয়তো আমরা এরকম মনে করিনি বলে আমরা জায়গা খুঁজে পাইনা কিন্তু প্রচুর জায়গা আছে। হ্যাঁ সে তো তোকে আমি বলে দেব কিন্তু তুই কি তাহলে করবি রিম্পাদেরকে কি phone করবি?

হ্যাঁ এবার তুই আমার আর একটা কথা শোন, উম গাড়িতেই যাবি না train এ করে যাবি?

তবু বলবো গাড়ির ব্যাপারটা মানে আহ আমি একবার মানে ওই সে তোর যখন করোনা ব্যাপার করোনার ব্যাপারটা হলো না তখন কিন্তু যখন গাড়িতে করে গেছিলাম

তিনশো চারশো টাকা যেমন ticket পরে সেইরকমই কিন্তু হয়ে যাবে, atleast হাজার টাকায় তো যেতে পারবো।

হ্যাঁ আমার চেনাজানা তো আছে। মানে বাবার বন্ধুর একটা মানে আহ ওই মানে ও আর কি মানে বাবার বন্ধুরই গাড়ি চালায়। তো ও একজন আছে একটু কমসম করে ওকে বলতে হবে তাহলে যে, তুমি যদি একটু কমসমের মধ্যে করে দাও তাহলেও হবে কিন্তু মোটামুটি ধরে হ্যাঁ এবার তোর মোটামুটির মধ্যেতো ধর কত? আমি না হয় খুব বেশি না ধরে হয়তো একটু কম এর মধ্যে ধরলেও সে পাঁচ হাজারও তো ধর পরবে।

আর ওখানে গিয়েওতো ধর খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, থাকার ব্যাপার আছে।

ওর তো আবার মাঝেমধ্যে বলে ধর, যদি ওকে বলা হয় যে দিদি তুই যাবি একটু ঘুরে আসি চল কোন জায়গা দিয়ে? তো বলবে যে, না আমার পড়াশোনা আছে এই সেই। মানে আমি তোকে কি বলতে চাইছি বলতো? আমি বলতে চাইছি যে যত লোকজন মানে গোছাবি আরকি ততই মানে এ না বলবে, সে না বলবে দিয়ে আমাদের আমরা যে এত রকমভাবে জিনিসটাকে নিয়ে আলোচনা করলাম না সবই জল পরে যাবে কাজের কাজ কিছুই হবে না। হ্যাঁ ইয়ে তুই কি করছিলিস? সে বুঝতে পারছি। আমিও পড়ছিলামই। আমি ভাবছিলাম যে, পরীক্ষা-টরীক্ষাগুলো দেব বুঝলি কয়টা। ওই জন্যই একটু পড়াশুনাই করছিলাম। আবার আমার মনে হল যে, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তারপর দিয়ে তুইও phone করে দিলি। বল

ঠিক আছে তুই শোন তাহলে আমার কথাটা, হ্যাঁ তুই এ কর উম পারলে পরে একবার না হয় জান রিম্পাদের কাছে থেকে, যদি তোর ইচ্ছা করে তাহলে। কারন আমি তো তোকে বারন করলাম এবার আহ তুই একবার দেখতে পারিস, হ্যাঁ ওতো বলতে পারে ওরা। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুই এক কাজ কর, তুই তাহলে আমাকে জানাস বুঝলি? আর আমার একটা কাজ পরেছে, আমি উম আমি একটু উঠবোরে। হ্যাঁ বেশ রাখ হ্যাঁ হ্যাঁ। Hello সিয়া, তুমি কেমন আছো? আর কি করছো আজকাল? আমাদের শহরে আসতে পারো তো? আমি ভালই আছি এবং আজকাল আমার খুব কষ্ট হচ্ছে তাই আমি বাড়িতেই আছি, আমি কি আর করবো বলো? আচ্ছা যাই হোক তুমি~তুমি বলো তোমার শহরে হাঁটার জায়গা আছে নাকি? আর হ্যাঁ, তুমি আহ ভুবেনেশ্বরে তো থাকো, শুনলাম তোমার গয়না আছে, সেখানে পার্ক করো আমি সেখানে দেখতে যাই, অবশ্যই আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, আমি আপনাকে নিয়ে যাবো, যাই হোক,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

আচ্ছা, ঠিক আছে, আমাকে তুমি নন্দন কানন সম্পর্কে একটু বলতো, আমি খুব শুনতে আগ্রহী, আমি বলতে চাচ্ছি এখানে কি দেখতে হবে? ওখানে অনেক ধরনের পশু, পাখি এবং বিভিন্ন ধরনের গাছপালাও দেখতে পারবেন, দোয়া করে আমাকে ভালো করে, কোন প্রাণী আছে, যাই হোক আমি অনেক প্রাণী শুধুমাত্র TV তেই দেখেছি কিন্তু বাস্তব জীবনে দেখার সুযোগই ওঠে নি. প্রায় সমস্ত প্রাণী নন্দন কাননে, একশো ষোলোটি খাঁচা এবং চুরানব্বইটি উন্মুক্ত কুপের ঘের রয়েছে যাতে সমস্ত বন্ধী পাখি রাখা যায় এটি, একচল্লিশ সহ এক পিপি সহ, একশো ছাপ্পান্ন প্রজাতির বিশিষ্টতা রয়েছে, অন্তর্ভুক্ত স্তন্যপায়ী তিরাশি প্রজাতি,

কোন চিড়িয়াখানায় কয়টি বাঘ আছে গো? নন্দন কানন চিড়িয়াখানায় ছাব্বিশটি বাঘ রয়েছে যার মধ্যে ষোলোটি সাধারণ প্রজাতি এবংকালো ও সাদা বাঘ যথাক্রমে এবং,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

চিড়িয়াখানায় এখন নয়টি এশিয়াটিক সিংহ সহ আঠারোটি সিংহ রয়েছে, তারা চব্বিশ ঘন্টা CCTV নজর দারি অধীনে রয়েছে এবং, নবজাতক শা~শাবকও রয়েছে, আচ্ছা ওখানে কি ভাল্লুক আছে? হ্যাঁ, অবশ্যই আছে চিড়িয়াখানায় বর্তমানে দশটি dear রয়েছে, বাহ্ ওখানে গেলে তো বেশ ভালো লাগবে আমার তাহলে, ওখানেও পাখি আছে? আচ্ছা, কি পাখি দেখা যায়? ও আরেকটা কথা, আমি পাখি গুলো খুব পছন্দ করি, ওগুলো খুব রঙিন তাই না? দেখতে নিশ্চই, খুব ভালো লাগে, হ্যাঁ, তাদের কণ্ঠস্বর তো শুনছি তো মনোরম, সেখানে যাবার সময় আমি আমার ক্যামেরা আমার সাথে নিয়ে যাবো একটু মনে করিয়ো তো এবং আমি আরো ও অনেক ছবি তুলবো, হ্যাঁ, প্রায় একশ এক হাজার পাঁচশো ছেচল্লিশ প্রজাতির পাখি আছে, আমি একবার গিয়েছিলাম খুব সুন্দর ছিল, আমি জানিনা কিভাবে সময় কেটে গেছে, আমিও ক্ষুদার্থ ছিলাম, খুব ঘুরে বেরাচ্ছি এবং এটি দেখছি আমি একটি পছন্দ করি খুব ভালো লাগলো অনেক কথা মনে পড়লো চলো আমি, তোমাদের সাথে একটু হাঁটাহাঁটি করবো, তারপর আমি সারাদিন সেখানে সব দেখতে পাবো, আচ্ছা, উইলি আওয়ার নন্দন কাননে, নন্দন কানন বোটানিক্যাল গার্ডেন কখন খোলা হয় গো? আর কি কি আছে ওখানে?

মঙ্গলবার রো থেকে রবিবার সাড়ে সাতটা থেকে সাড়ে পাঁচটা সময় পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে, আচ্ছা এখানে আকর্ষণীয় আর কি কি রয়েছে?

Fifteen point fifty six কিমি জুড়ে রয়েছে লিঙ্গরাজ মন্দির, ত্রিপাদ ভিসর এই নন্দন কানন জুলজিক্যাল পার্ক কাছে সমস্ত আকর্ষণ রয়েছে, রয়েছে আরো অন্যান্য সুন্দর সুন্দর দেখার জিনিস, এই নন্দন কানন জুলজিক্যাল পার্ক এ আহ কোনো প্রবেশ মূল্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে নন্দন কানন চিড়িয়াখানার প্রবেশের fee বারো বছরের বেশি ব্যক বয়সী ব্যক্তি প্রতিবছর ব্যক্তি, প্রতি পঞ্চাশ টাকা তিন বছর থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য প্রবেশ মূল্য rupee বিদেশী নাগরিকদের জন্য প্রবেশ fee rupee নন্দন কানন চিড়িয়াখানার তিন বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ মূল্য ও বিনামূল্যে, আচ্ছা এখানে আর দেখার মতো কি আছে? লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি এবং খন্ডগিরি এবং চন্দ্রশেখর প্লানেটোরিয়াম এবং মিউজিয়াম এর মতো অনেকগুলি জিনিস রয়েছে এবং পশুর part রয়েছে, হাঁটার জন্য দুর্দান্ত জায়গায় রয়েছে সেখানে চান আপনি যেখানে খুশি হাঁটতে পারেন এবং রয়েছে কোনার্ক এ সূর্য মন্দির এবং বিশেষ,

আচ্ছা, আহ তুমি আহ যেমন বললে আমি তো শুনলাম, হ্যাঁ, এখানে বোটানিক্যাল গার্ডেন ও আছে, শীতকালীন বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য আমার প্রিয় সময় গুলির মধ্যে একটি, মাঠ প্রায় শান্ত এবং শান্তি পূর্ণ হয়ে থাকে তখন, বসন্ত হলো সর্বোচ্ছ ফুলের ঋতু,

শরৎ একটি শান্ত সময়,

পরিকল্পিত অনুষ্ঠানিক picnic এবং function বিভাগের মাধ্যমে booking অপরিহার্য করা হয়, আচ্ছা এই বোটানিক্যাল গার্ডেন এত বিখ্যাত কিসের জন্য? ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শুদ্ধ আশ্চর্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন পূর্বে রাজকীয় বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত হাওড়া ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন. অর্কিট, বাঁশ, পাম এবং শুকরু পাইন, paint এর বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত,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 বীজ, ফুল, ফল বা গাছের label সংগ্রহ বা অপসারণ করবেন না, path এবং mode known এলাকায় থাকুন, মাল চট বা রোপণ করা বাগানের বিছানায় হাঁটবেন না, বন্য প্রাণীকে খাওয়াবেন না বা পরিচলনা করবেন না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 জুলজিক্যাল পার্ক এ পরবর্তী পার্ক এ অণু পরবর্তীত যানবাহন higher fighting source অস্ত্র, গোলাবারুদ, খাদ্যদ্রব্য, পলিথিন ও মালামাল ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া যাবে না, এই যে চলছে ভাই চলছে। কি করছিস লক্ষণ, কি হচ্ছে আজকাল?

হয়ে গেছে না? তাহলে তো, যদি graduation complete হয়ে যায় তাহলে তো খুবই ভালো আছে। তাহলে graduation কিরকম করে complete করেছো সব কিছু ভালো হয়েছে কি supply ও খেয়েছিস?

না না ভালো করেছিস ভালো করেছিস ভাই। ভালো করেছিস এটা আসলে supply খেলে কি হয় একটু মানে question arise হয়ে যায়। কি মানে কি রকম হবে, কেন হয়েছে। এটা কেন হয়েছে আপনার supply কেন খেয়েছেন। মনে হয় আপনি পড়াতে ধ্যান দেননি। তাহলে এটা কেন হচ্ছে না ফালতু কথা একটা হয়ে যায়।

হম সেইটা দেখবে না। একদম ঠিক কথা একদম ঠিক কথা। ব্যাপার এইটাই তো হয়ে যায় না ফেঁসে যাই আমরা এইখানেই ফেঁসে যাই, কি কেন হয়েছে ওই time তে দেখবে না কি আছে না আছে তবে এইখানেই ফেঁসে যাই। হ্যাঁ ওইটা নিয়েই কথা বলতে থাকে। তারপরে টা কি যদি ভালো exam ও দিই আমরা তাহলে আমরা বিশ্বাস করবো না কী আমরা pass হব কী first class আনব। এরকম checking হয় না যে বুঝতেই পারবো না আমরা কি হচ্ছে না হচ্ছে।

হম না না না কথাটা একদম ঠিক আছে একদম ঠিক কিন্তু ব্য়াপার এটাই আছে কী যে হবে এইবার। এরকম যদি হয় checking আর তারপরে শুনুন না আমি বলছি কি ওই খানে তোকে কিছু কিছু জিনিস নিয়ে যাতে হবে। একটা aadhaar card নিয়ে যাবি, আর তার সঙ্গে দুটো xerox করিয়ে principal থেকে attested করাতে হবে paper টা ঠিক আছে? কি হ্যাঁ আমি এখানে মানে এখানে পড়তে যাচ্ছি attested করিয়ে এখানে জমা দিতে হবে আমাদের কে ঠিক আছে। ওটা হয়ে গেলো। তারপরে তোর যে class ten এর marksheet আছে ওইটা ওর সঙ্গে আর দুটো attested থাকবে। Attested করাবি নিজের principal থেকে। না হলে চলে যাবি বঙ্গভিলা office বঙ্গভিলা office কোথাও থেক first class officer থেকে ওর যে peon থাকে দশ টাকা নেবে ও paper বেপার নিয়ে গিয়ে ও attested করিয়ে দেবে।

আশা করি আর কিছু লাগবে না বাবা। তুই কাজ করে দে আর কিছু লাগবে না। ওটা হয়ে গেল ওটা হওয়ার পরে ওটা হওয়ার পরে তোর class twelve এর marksheet করবে।

ওইটা করার পরে তোর বাবা মার এমনিতে লাগবে না। একা গেলই হয়ে যাবে কেন কেন কি আমরা আঠারো বছরের উপরে আছি না না না লাগবে না লাগবে না। কেনো কি আঠারো বছরের উপরে হয়ে গেছি না বাবা মা আর লাগবে না, হম ওটাই ওইটা করানোর পরে আমাদেরকে বলবে মানে আপনারা কী batch নেবেন কি না নেবেন আমরা বলবো ভাই আমাদের morning batch টা চাই আমরা একদম এই batch টা নেব না।

হম না হলে চাপ হয়ে যায়। অনেক চাপ হয়ে যায়। আবার ওইখানে কি করে দেবো এখানে কি করে দেব অনেকগুলো চাপ হয়ে যায়।

হ্যাঁ, হ্যাঁ

কোন professor কি পড়াচ্ছে আবার গুগলে একটু search করবো কী কিরকম চলছে সবকিছু হম সবকিছু করার পর ওইটা হ্যাঁ ধরে নে পুরোদিন লেগে যাবে। তারপরে canteen ও আছে দেখে নেবো একটু খেয়ে দেয়ে কি আছে না আছে হম তারপরে মৌলালী তে আছে তো?